সামনের দিকে দেখা যাচ্ছে একটি দোকান।

এবং অন্যদিকে দেখতে পাচ্ছি একটি স্কুটিও আছে।

এবং অন্যদিকে দেখা যাচ্ছে ছোট ছোট ঘরবাড়ি এবং গাছপালা ইত্যাদি।

এই সবিটির ভিতরে দেখা যাচ্ছে একটি ঘরের দৃশ্য।

অন্যদিকে দেখা যাচ্ছে একটি ফ্যানও আছে।

দুইজন মানুষ দাঁড়িয়ে আছেন একজন পুরুষ একজন মহিলা অন্যদিকে দেখা যাচ্ছে দুজন ফুরুষ দাঁড়িয়ে আছেন।

এবং অন্যদিকে দেখা যাচ্ছে এর ভিতরে গ্লাসের বক্সও আছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে অনেকগুলো খুটা খুটা দিয়া ব্রেঞ্চ রাখা আছে।

এবং অইন্যদিকে দেখা যাচ্ছে সানসেডের মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিনারিও আসে অন্য দিকে দেখা যাচ্ছে অনেকগুলো ছোট ছোট সানসেডের মধ্যে বস্তুও রাখা আছে।

এবং অন্যদিকে দেখতে পারচি ই_এল_জি ফিরিজও আছে এবং অইন্যদিকে দেখতে পাচ্ছি আমরা এই দোকানের শাটারও আচে।

এই ছবিটির মাইধ্যমে দেখা যাচ্ছে একটি দুকানের বাহিরের দৃশ্য।

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে একটি ড্যান্সের ঘরের ভিতরের দৃশ্য।

সামনের দিকে দেখা যাচ্ছে একটি হলুদ বাল্ব ।

এবং অন্যদিকে দেখা যাচ্ছে অনেকজন মহিলা দাঁড়িয়ে আছেন ডান্স করার লাগি।

এই ছবিটির মাইধ্যমে দেখা যাচ্ছে অনেক বড় একটি ঘর এর দৃশ্য।

ওয়ালের দিকে দেখা যায় কারেন্টের বোর্ডও আছে।

অন্যদিকে দেখা যাচ্ছে অনেকগুলো ঠাইলস আচে এবং অন্যদিকে দেখা যাচ্ছে বক্সের মইধ্যে অনেককিছু বস্তু রাখা আচে।

এবং অন্যদিকগুলো অন্যদিকে দেখা যাচ্ছে একটি টায়ারের মধ্যে ইয়োলো আ-ইয়োলো অ্যান্ড ব্ল্যাক কালার করা।

এই ছবিটির মাধ্যমে দেখা যাচ্ছে অনেকগুলো পুরুষ মহিলা এবং অন্যদিকে দেখা যাচ্ছে অনেকগুলো ইট আছে।

এবং অন্যদিকে দেখা যাচ্ছে মন্দির ঘরের রঙটি সাদা।

অন্যদিকে দেখা যাচ্ছে স্টেজের উপরে অনেকগুলো মহিলা দাঁড়িয়ে আছেন।

এবং অন্যদিকে দেখা যাচ্চে অনেকগুলো সাউন্ড বক্সও আচে।

অন্যদিকে দেখা যাচ্ছে একটি কম্পিউটার ও আছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে রুমে র ভিতরে এ গ্রীন রেড ইয়েলো রঙ করা এবং অন্যদিকে দেখা যাচ্ছে একটি ক্যালেন্ডার ও আছে।

দেখা যাচ্ছে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন।

সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ির ভেতরে ছিট আছে।

দেখা যাচ্ছে অনেকগুলো পুরুষ নারী ইয়োগাশালার--

এই ছবিটির মাইধ্যমে দেখা যাচ্ছে একটি রুমের ভিতর এর দৃশ্য।

অন্যদিকে দেখা যাচ্ছে একটি ফ্যানের ঢাকনা এবং অন্যদিকে দেখা যাচ্ছে কোণার মধ্যে দুটি বাল্বও আছে।